এ ফটো -টো ভারতীয় ইস্টেট ব্যাঙ্ক এর।

এ ফোটো টো ইস্টেজ -এর বটে। যাতে দুটা বন্দু--

ডেকোরেশন করেছে আর ওয়ার্ম উইদ দিয়ে গনেশের।

অতুল চন্দ্র কুমার মার্কেট এর যথার--

কোকো কোলা র বোতলও আছে বিসলারি আছে আর একটা লোক।

মূলা গাজর শাগ ফল অনেক সবজি।

পার্কিং -এ বটে। যেটা অনেকে কার লাগায়ছে বক্স লাগায়ছে।

এ ফটো টা রেশন দোকানের বটে।

আর টাঙা আছে ওথায় একটা তারও টাঙা --

এস .এম পার্লি মালদার বটে যথা মোবাইল নাম্বার ও দিয়া আছ--

ও গ্রাউন্ড ও তে অনেক ঘাস আছে।

পলতা-আ লাগছে লাগাবার জন্যে--

তার পার হৈনছে আর অনেক গাছ ও আছে।

বসে আছে অনেক ছেলেরা পার হচ্ছে।

এ ফটো টো সামসি কলেজ এর বটে যে তার--

যে পোস্ট অফিস আর ডিস্ট্রিক্ট মালদাতে পড়ছে। আর পিনকোড --

একটা এ. টি .এম . আছে ও আরো উপরে দুটো এ. সি. লাগা আছে।